দোকানটির ভিতরে একজন লোক আসে।

সড়কের পাশে একটি গেইট আসে ।

শোরুমটির ভিতরে লাইট লাগানো আসে।

এখানে একটি গরের ভিতরে চারটি বাচ্ছা ব্যাম করসে।

গরটির ভিতরে চেয়ার টেবিল রাখা আসে।

এখানে একটি বড় বিল্ডিং আছে।

মলটির নীচে কার্পেট দেওয়া আসে ।